এই ছবিটার ভেতর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো--

অনেকগুলো লাল লালও এখানে লাই-লাইটের মতো আমরা দেখতে পাচ্ছি .

এটি অনেক দেওয়াল দিয়েও ঘেরা আছে দেওয়ালের ভিতর একটি গ্রিলও আমরা দেখতে পাচ্ছি যেটি লাল রং দিয়ে রঙানো .

সেলুনটির মোদ ভেতরে তিনটিত চেয়ারও আমরা দেখতে পাতি তিনটি চেয়ারের মধ্যে একটি চেয়ারে বসে একজন ব্যক্তি আয়নাটির ভেতর একটি ছবি তুলছে।

কচ্ছপটি একটি সবুজ মাঠের ওপর দাঁড়িয়ে আছে।

যে এটি দোতলো এবং যার মধ্যে প্রবেশ করার জন্য একটি দ্বার আছে এবং তার বাইরে অনেকগুলো জানালা আছে .

এখানে আমরা একটি মাটির ঘর দেখতে পাচ্ছি.

যার মধ্যে অনেকগুলো আলপনা আঁকা আছে বিভিন্ন কালারের.

তো এই ছবিটিতে আমরা দেখছি যে একটি পেট্রোল পাম্প যার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে।

এই ছবিটার ভেতর আমরা দেখতে পাচ্ছি একটি বড় বিল্ডিং .

বিল্ডিংটির পুরো সুন্দর সবুজ ঘাস এবং অনেকগুলো গাছ .]

নদীটির সামনে একটি অনেক বড়ো বিল্ডিং এবং অনেকগুলো ঘরবাড়িও আমরা দেখতে পাচ্ছি.

অনেক জঙ্গল ও ছোট ছোট হলুদ এবং সবুজ ঘাসও আমরা দেখতে পাচ্ছি.

যেটি ইংলিশে ও এবং হিন্দিতে লেখা আছে একটি টিনের পাতের ভেতর .

দেখতে পাচ্ছি সংস্থাটির ভেতর একটি বিল্ডিং এবং অনেক ধরনের গাছপালা.

বিল্ডিংটি গিয়া এবং কমলা রং দিয়ে রঙানো এ--

জিমের এর ভেতর অনেক ইকুইপমেন্ট এবং অনেক লোক এখানে জিম করছে।

রুম -টির দরজার ভেতর একটি লক আছে।

বাইরে ও ভেতরে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রণামি বাক্স।

শোরুমটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি টেবিল ও চেয়ার .

এই ছবিটার ভেতর আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে আর_বি_এ স্ন্যাক্স বার .

যার ভেতর আমরা দ-দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্ন্যাকস লাগা রয়েছে .

এই ছবিটাতে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে একটি জুতোর দোকান .

যেখানে ইংলিশে লেখা আছে কিষান সেবা কেন্দ্র পেট্রোল ডিজেল অ্যাবং এখানে কিছু ছোট ছোট চিত্রও আছে।

এখানে আমরা একটি সাইনবোর্ড দেখছি যার মধ্যে ইংলিশে অনেকগুলো লেখি লেখালেখি তো আছে এবং সাইডে আমরা অনেকগুলো গাস দেখতে পাচ্ছি।

আমরা প্রতিটি জালনার মধ্যেই একটি করে লাল পর্দা দেখতে পাচ্ছি।

তো এখানে আমার একটি ধান ক্ষেত দেখতে পাচ্ছি যার মিডিলে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি.

নীচে বেরিগেট টির সামনে দিয়ে একটি প্রবেশ করার জায়গা যার গেট টি গ্রিল এর।

জিমের এর ভেতর অনেকগুলো ইকুইপমেন্টস এবং দেখছি এই রুম টির ভেতর একজন ব্যক্তি বসে আছে যার হাতটি আমোরা দেখছি।

দেখতে পাচ্ছি রুমটির ভেতর একটি টেবিল ও দুটো লার রঙের চেয়ার .

যার ভেতর লেখা আছে ইন্ডি সূত্র.

এবং দেখতে পাচ্ছি নীচের তলায় একটি আইসক্রিমের দোকান।

তার পাশে বেলুন দিয়ে ডেকোরেশন করা গেটওয়ালা একটি রুম .

দুটো কালার আছে এবং এর উল্টো পাশে আমরা একটি পর্দা দেখছি এবং এখানে বসার জায়গা আছে দুটো.

ও এখানে আমরা আরেকটি হল দেখতে পাচ্ছি।

সামনে একটি চেয়ার টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে।

একটি ব্যালকনিও আছে এবং একটি সাইনবোর্ডও আমরা দেখতে পাচ্ছি .

যার মধ্যে ভারতীয় বিদ্যাভবন লেখা আছে .